হতে পারে অনেক কিছু মাথায় আসতেই পারে আমি তর্কে যেতে চাইনা প্রত্যেকটি সারোমীয় যাদেরকে আমরা দেখি আমরা কেন তাদের দিকে আকৃষ্ট হই জানেন ইটা হলো human phychology মানুষের মনস্তাত্ত্বিক দিক থেকে প্রত্যেকটা সময় মানুষ যে কোনো নিরীহ জিনিস কে ভালোবাসা দিয়ে নিজে একটু satisfaction পাই এটাই হচ্ছে আমাদের মানব জীবনের একটা stress release এর point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 কুচকানি তৈরী করে দেয় ঠিক সেই জিনিসটাই দূর করতে আমাদের দরকার একটা সারোমী তা সেটা হোক পাড়ার দেশি কুকুর বা হোক একটা labrador বা এখন খুব trending Siberian husky আমার মতে যেটা যার ক্ষমতা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 কারণ হয়তো আপনি কিনে নিলেন তারপর তাকে ভালো ভাবে রাখতে পারলেন না তাতে তাদের ক্ষতি বেশ এখানেই শেষ করি

channel আপনাদের স্বাগত জানাই আজকের এই video তে দুটি multimedia share এর কথা বলবো আর সেই দুটি share এর কিছু fundamental analysis ও আপনাদের সাথে share করবো তো video টি শুরু করার আগে বলি আপনাদের মধ্যে অনেক কিছু লোক আছেন যারা share market এ নতুন investment করছেন আর এখন কিন্তু market একটু আছে যেমন ধরুন আমারই একজন subscriber তিনি আমাকে message করেছে দেখুন যে ষোলোশো টাকার stock এখন তেরোশো টাকা আছে সে বলছে তাহলে এখন আমি এখন কি করবো?

fifty থেকে sixty percent যদি আপনার down না দেখতে পারেন তবে share market আপনার জন্য নয় এটা আমার কথা না। এটি কথা stock market এ কিভাবে passion এর সাথে কাজ করতে হয় যদি সেটা জানতে চান তাহলে এখানে RVNL কে দেখুন RVNL মানে rail vikas nigam limited সেটি যখন বারো April দুহাজার উনিশ সালে company যখন list হয় company current market price ছিল কত? উনিশ টাকা পচাত্তোর পয়সা এইখানে আপনারা এই point এ এখানে আসুন এখানে সাতাশ November দুহাজার কুড়ি সাল পর্যন্ত একই price ছিল প্রায় দেড় বছর মতো মানে এখানে কোনো ছিল না আবার দেখুন এখান থেকে এইভাবে down চলে এসছিল তখন আপনাদের মতো নতুন investor কি করেছে এখান থেকে ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এই presentation এ return কত দিয়েছে দেখুন। তাও যদি আপনারা multiplexer বলবেন কেন না কারন এখানে দেখুন প্রায় তিনশো মতো return দিয়েছে company তাহলে এই multimedia return টা কারা পেয়েছেন? যারা এখান থেকে buy করেছেন না, এখান থেকে যারা buy করেছেন তারাই এই return টা পেয়েছেন। কোনো company share buy করে সঙ্গে সঙ্গে যে return আসবে সেরকম হয় না তার জন্য wait করতে হয়। সঙ্গে আপনাদের RVNL share এর income দেখলাম দেখুন এখানে এই stock টি যদিও এখন multiplexer হয়তো Multiplexer কিন্তু আপনার জন্য না যে ঠিক সময় buy করেছে তার জন্য multiplexer শুধু buy করলে হবে না যে share টি patient এর সঙ্গে hold করেছে তার জন্য এই company টা multiplexer আপনাদের যতই ভালো ভালো company বলি না কেন

সে আমরা যতই video বানাই যতই বলি না কেন যে এই rules এ আপনাদের কাজ করতে হবে এই ভাবে investment করতে হবে আপনারা করবেন না। আমরা একটু যদি দশ মিনিটের video বানাই তো সেই দশ মিনিটের video টা আপনারা complete দেখেন

তিন মাসে সাড়ে সতেরো percent মতো positive return ছমাসে ছেচল্লিশ percent positive return দেখুন সাড়ে আট percent মতো negative return আছে। কিন্তু এক বছরের return টা দেখুন পচানব্বই percent positive return দু বছরে দুশো তিন percent positive return তিন বছরে দুশো চৌষট্টি percent এর ও বেশি positive return পাঁচ বছরে return তখন পাঁচশো একত্রিশ percent positive return এখানে সাত বছর আর দশ বছর company listing হয়নি তাই এখানে return টি show করছে না। company র নাম দেখতে চাইছেন company র নাম হচ্ছে এই company র PVST আপনারা জানেন তবুও বলি আমাদের india তে করে sell করার licence একমাত্র এই compnay র কাছে আছে। limited আপনারা এই company র সব product গুলো আপনারা দেখতে পারেন এই গুলো আপনারা দেখতে পারেন। আর আপনারা যদি এই সম্মন্ধে আরো ভালো ভাবে জানতে চান তাহলে company website visits করুন। company সম্মন্ধে ভালো ভাবে জানার এর আপনারা দেখুন এখন থেকে সময় কার জন্য down fall হয়নি। আপনারা এখানে covid nineteen period টি ও দেখতে পারেন February মাসের current market price টা দেখতে পারেন পাঁচশো বাইশ টাকা মতো ছিল। কিন্তু সেখান দিয়েও খুব একটা বেশি down হয়নি এই company টা কারণ আপনারা জানেন যে এই company র product এর কোনো সময় কোনো effect পরবে না। আবার দেখুন এখানে একবার down হয়েছে। কিন্তু আবার দেখুন এখানে কি সুন্দর একটা recover নিয়েছে এই company টা এই company র earning টা দেখুন বাইশ টাকা ষোলো পয়সার year to year আটত্রিশ percent মতো growth আছে percent, sector period দেখুন একশো সাত percent এর আর একুশ দশমিক ছয় percent, market আটাত্তর হাজার ছশো মতো মানে এটি একটি big size এর company এই company হালকা আর মানে future এর company bonus এর সঙ্গে দিতে পারে। আর এই company যদি বাকি কথা যেরকম আর ওই এগারো দশমিক সতেরো percent যেটাকে আক্রোশ বলা যাই এবং রিটননকারী দের employee দেখুন এগারো দশমিক চারদশ পাঁচ প্রেস অর্থাৎ delivery র মত important কাজ সেখান থেকে পাওয়া যায় তার মধ্যে ডেলিভারি percentage কত উটানা হচ্ছে? শুধু এখান থেকে পাওয়া যায় । শুধু এখানে একান্ন percent share share ডেলিভারি করানো হয়েছে। weekly average দেখানো হয় তাহলে দেখুন আতছলিশ পেরচেন্ত মতো শেয়ার ডেলিভার উঠানো হচ্ছে দেখা হয় তো দেখুন উনিশ কুড়ি চার হাজার তিন কোটি পাঁচ হাজার একশো কোটি সাথ হাজার কোটি মত ছ হাজার চারশো কোটি টাকার ছারস আট হাজার আথস কোটি টাকার মতো তার মানে এখানে দুই হাজার কুড়ি সালে একটু কম হয়েছে তাছারা কোন সময়ের জন্য কম হয়নি দু হাজার বাইয়েস সালের ডাটা তো আসবেই যদি আপনারা এই company buy ভাই করতে চান আমি একটা কথাই বলবো একে কথা থেকে result দেয় না তাই এই company share boycott করা হোক company র net profit দেখুন সাতের সাল থেকে দু স তের কোটি দু স ছইয়ানব্বই কোটি চরাস সাথ সত্তি কোটি ছয়শ তিরিস কোটি সাথ স ছিছলিস কোটি তাহলে net profit কোন সময়ের জন্য কম হয়নি যেখানে দুই হাজার কুড়ি সালের ব্যাপারটা আপনারা সবাই জানেন করুনার টাই এয় খানে যে প্রকৃত কম দেখাচ্ছে যেখানে army প্রায় স্বরূপ পদ্ধতি আর্মি প্রায় স্বরূপ মোটামুটি average lining আছে বরং দুই হাজার একুশ সালে army র ফলস্বরূপ অনেক আছে এখানে group ছিল কিন্তু এখানে একটু কম হয়েছে company maintain আছে, যেখানে দুই হাজার কুরি সালে কম হয়ে ছিল, সবই এ সবেতে ভালো আরেকটা ratio দেখে মনে হচ্ছে সেটা কি deeply একটু এসে দেখুন এক ছয় percent মানে হাইব্রিড ছিল দু হাজার এক সালে এক দশমিক এক আট percent দু হাজার উনিশ সালে দেখুন শূন্য দশমিক আট পাঁচ percent দু হাজার উনিশ এ সেটা কমে দু হাজার কুড়ি সালের শূন্য দশমিক সাত percent দু হাজার একুশ সালে শূন্য দশমিক ছয় percent মানে দু হাজার বাইশ সালের ভেতরে আসবে যেখানে আরো rate টা কমবে, যে company র এর আগে TCS ইনফোসিস উইপ্রো এরকম অনেকগুলো company যে company গুলো bonus divident আজকে কত তবে আজকে company র শুরুটা দেখুন যে company টা প্রতিবছর bonus দিচ্ছে দেখুন দু হাজার উনিশ সালের দুইশ একটি bonus দু হাজার একুশ সালে দুইশত একটি bonus দু হাজার বাইশ সালে দুইশত একটি bonus মানে হলো প্রতিবছরের company bonus দিচ্ছে তাহলেই দেখুন এই company টা প্রতিবছর হালকা হালকা divident ও pay করছে এখন company তে দু হাজার কুড়ি সালে তিনহাজার দুইশ পঁয়ত্রিশ কোটি টাকার মতন দু হাজার একুশ সালে তিনহাজার ছয়শ ছেচল্লিশ কোটি টাকা দু হাজার বাইশ সালে কোন অসুবিধা নেই please আপনারা যে company তে analysis করবেন না কেন company র share holding period টা অবশ্যই দেখবেন। কারন companyshare holding period দেখাটা very urgent কাজ পুরনোদের কাছে কত percent share holding আছে তেষট্টি দশমিক নয় percent ছাব্বিশ দশমিক চার পাঁচ percent এখানে একটা মোটা investment আছে। আর তিন দশমিক চার তিন percent public র কাছে আছে ছয় দশমিক উনিশ percent মত please আপনাদের share র investment কেন দেখতে বললাম দেখুন এখানে promoter র কিছু percentage মতো share নিয়োগ আছে। শূন্য দশমিক শূন্য চার percent মতো এটা এটা যেটা কোন matter করে না মানে company র কাছে যে তেষট্টি দশমিক ছয় নয় percent share আছে holding আছে সেটা হালকা এখানে decrease হয়েছে এক percent কিন্তু সেখান থেকে company র খুব হালকা পরিমাণ কিছু share

DIIS তাদের holding কমিয়েছে public ওটাতে holding maintain রেখেছো কিন্তু যেখান থেকে হালকা একটু decrease করেছে public এমন company যদি video টি ভালো লেগে থাকে অবশ্যই একটা like করে দেবেন কেননা আপনারা video দেখে like করতে ভুলে যান আজকের video company বিশাল বড় অনেক বড় আজকের video দুটো company র নাম হচ্ছে নবীন ফ্লোরা ইন্টারন্যাশনাল লিমিটেড তার market price চলছে দেখুন চার হাজার আশি টাকা পনের পয়সা return is due দেখাচ্ছে দেখুন আড়াই percent পর্যন্ত return দুইশ ছয় percent পর্যন্ত negative এক মাসে দু percent negative তিন মাসে বারো percent এর বেশি negative ছয় মাসে সাড়ে সাত percent পর্যন্ত return return এর কারণ এইতো বছর শুরু হল এক বছর মাত্র সাড়ে তিন percent negative return এর ক্ষেত্রে অন্য company গুলো দেখবেন যে পনের কুড়ি

চার double এর কাছে পাঁচ বছরের return টা দেখুন প্রায় চারশ percent মতো positive return তার মানে পাঁচ বছরে আপনার টাকা পাঁচ গুণ। সাত বছরের return দেখুন হাজার বত্রিশ percent মতো positive return সাত বছরে আপনার টাকা এগারো-গুনের ও বেশি তারমানে দশ বছরের multibagger company তে return গুলো দেখুন ছয়হাজার আটশ আঠারো percent পর্যন্ত positive return বছরে

একটু বেশি curiosity তৈরি করছে company টা কারণ আপনারা company র Returns গুলো দেখলেন market company product demand বেশি যে company share demand বেশি তার একটু বেশি থাকবেই price তো এগারো percent এর কাছেই এটা কে বলা হচ্ছে। আর এটি একটি এই company হালকা যদি zero point two seven percent এই যদি company বাকি ratio দেখুন আরো

এই দুটো দেশে যেটা খুব ভালো মনে হয় আর যে company company যদি এই company র আপনি দু হাজার আঠারো-উনিশ কুড়ি একুশ, বাইশ পর্যন্ত তাহলে দেখুন দু হাজার আঠারো-সালের নয়শ পনেরো কোটি দেড় কোটি হাজার একষট্টি কোটি দু হাজার কুড়ি -সালে একশ উনাশি কোটি দু হাজার একুশ সালে চৌদ্দোশ তিপ্পান্ন কোটি দু হাজার সালে বাইশ তাহলে দেখুন কোন সময় তার জন্য কি কম হয়েছে revenue তো সবসময়ের জন্য growth আছে এই company র তার জন্য আপনার return টা দেখলেন সুন্দর এবং আপনাদের chart ও দেখিয়ে দেবো এই company র । কিন্তু please এই company টার net profit টা suddenly দেখুন দু হাজার আঠারো সালে

net profit টা এইরকম হওয়া উচিত ছিল শুধু একটা জিনিস আমার negative লাগলো সেটা আপনাদের সঙ্গে share করলাম আর এই company দুহাজার উনিশ -কুড়ি, একুশ কোন depth ছিল না দুহাজার বাইশ সালে হালকা depth হয়েছে zero point zero six percent মানে একশ টাকার মধ্যে ছয় পয়সা মতন এই company র কাছে depth আছে cash দুহাজার একুশ সালে ষোলোশ একুশ কোটি টাকা ছিল দুহাজার বাইশ সালে আঠারোশ ত্রিশ কোটি টাকা company গুলো তাই এই company টা কোন bonus দেয়নি কিন্তু এই company তে speed দিয়েছে আপনি দেখুন উনিশ জুলাই দুহাজার সতেরো সালে দুই share কে দশ share এ ভাগ করে দিয়েছে মানে split করে দিয়েছে। তার জন্য company র গুলো আপনারা দুটাকা দিচ্ছেন। এই জন্য এই company র share holding কাছে উনত্রিশ দশমিক চার percent মতো share holding আছে

আপনি নবীন ফ্লোরাইয়ের chart pattern দেখায় দেখুন সেখানে কমপক্ষে সুন্দর rally দিয়েছে এবং অন্যান্য থেকে company গুলো এরকম down আছে। আপনাদের দেখায় এই company দু বছরের chart pattern দেখায় দেখুন company আমাদের সমস্যা কি আমাদের retail invest এখানে buying করবে তারপর বলবে এই যে clash হলো না তখন বলতো যে আমার loss হয়ে গেল clash হল clash হল যেমন আপনারা দেখুন এখানে যে buying করছে সে কত percent return পেয়েছে এখানে যে buying করছে সে কত percent return পেয়েছে এখানে যে buying করছে সে কত percent return পেয়েছে কিন্তু clash heavy এখানে clash হয়েছে এখানেও clash হয়েছে

তবে company তে ভালো return পাওয়া যাবে তবে এই দুটো company তে যদি আপনারা investing করতে চান তাহলে company র সম্বন্ধে ভালোভাবে জানুন company র ব্যবসায় করুন সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারাও কিছু analysis করুন কারণ পয়সা আপনার আপনাকে যে কেউ বলে দেবে এই share টা buy করো ওই share টা buy করো। এটা sell করো ওটা buy করো এটাতে যে কেউ বলে দেবে কিন্তু সেখানে পয়সা আকার জানো তো পয়সা তাই নিজের তো friend যদি আপনার কোনো quarry থাকে তো comments box এ comments করে জানাবেন। আজকের video এই পর্যন্তই দেখা হবে next video তে thanks for watching this video hello ভাই hello আহ বলছিলাম কিছু কথা ছিল ভাই একটা hobby নিয়ে তুই তুই IPL খেলাটা দেখিস IPL খেলা তো আমি তো support করি কলকাতা নাইট ট্রাইডার্স তো তুই ও তো কোন team করি জানি চেন্নাই কিন্তু তোর team টা আজকে হেরে গেলো আজকে কি খেলা বিচ্ছিরি খেলা মানে ফালতু খেলা ছি এ খেলা হলো কালকে রিংকু সিং দেখেছিস কি করে ছিলো পাঁচ ball এ পাঁচটা ছয় পুরো না ইতিহাস গড়ে দিলো এগুলোকেই বলে খেলা কলকাতা দুবার cup নিয়েছে তো আনা দেখে নিয়েছি পরের বার মুম্বাই নিয়েছে পাঁচ বার দেখো আমরা তো list এ নাম আছি আমাদের team তো KKR পড়বো লড়বো জিতবো রে আহ মোটামুটি আমাদের team খারাপ না ভালোই করেছে এবারে team টা তোদের team ও ভালো চেন্নাই কোলকাতার team ও ভালো করেছে এখন দিয়ে

সব match এই dibbler তিন match এ আবার বেশি players boy তোমাদের আহ অন্যনো team গুলো মোটামুটি ভালোই করেছে এইবছর IPL দিল্লী সবারই ভালো team আছে আমাদের প্রদওসিং রায় আসছে সামনে ওদের আর আমার team আরো চাঙ্গা লি লিটন দাস ও আছে heavy team আমাদের মানে ওটাতে আমরাই মনে হচ্ছে cup নিয়ে নেবো যে তোদেরকে ধরে ফেলবো team maneger আমরাই হয়ে যাবো ঠিক আছে আরে IPL তো আমি দুই হাজার আট সাল থেকে দেখছি খেলা দুই হাজার আট সাল থেকে KKR এর support র দিল্লী দুহাজার আট সাল থেকে প্রথম বার যখন সৌরভ গাঙ্গুলী captain ছিল তখন heavy team টিম ছিল কলকাতা সবচেয়ে বেশি বারেরই team গুলো তাও কলকাতা সেবারেও cup টা নিয়ে নিতো কিন্তু পারেনি কারণ কলকাতা যে রীতিপন্ডিং ম্যাকালাম চলে গেল দেশের খেলা ছিল ওরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খেলা ছিল ওরা চলে গেল কিন্তু ওদের মেন team টা তো ভেঙে গেল কলকাতার

রাজস্থান ছিল রাজস্থান cup নিয়ে নিল প্রথমবার তারপর IPL সব team cup ই নিয়েছে মোটামুটি ব্যাঙ্গালোর কোনবাড়ী cup পায়নি একবারও ওদের বিরাট কোহলি একবারও কাপ নিতে পারল না ডেভিলিয়াস বিরাট কোহলি ব্যাঙ্গালোর এত ভালো team থাকতেও দিল্লীও পাইনি cup কোনদিন আর পাঞ্জাব তো একবার final এ উঠেছে আহ হায়দ্রাবাদ যে ডেকেনচার্জর বলে একটা team ছিলো ওতেই হয়েছে IPL এ আমাদের উম এইবছর মনে হচ্ছে পাবে cup তিনবার যদি হয়ে যায় এবারো record ভেঙ্গে দিবে চেন্নাই তারপর মুম্বাই তো পাঁচবার হুম চারো হ্যাঁ sorry তিনবার মানে চারবার কলকাতা দুবার মুম্বাই পাঁচবার দেখ এবার ধরে ফেলবো আসতে আসতে বুঝলি সব হবে আগে থেকে লাফাইস না খেলাটাও কি বলতো শেষ হতে দে এবার তারপরে কি হয় team এ আসতে বলেছে last এর দিকে team আরো ভালো হবে চাঙ্গা team আর আমাদের অনেক record আছে জানিস তোদের তোদের IPL এর সেরা কে আছে কলকাতার তারপরে first highest কলকাতারই তারপর ম্যাকালাম তো একশো আটান্ন run করে highest ভাঙিয়েছে পরে ক্রিসগেল record ভেঙ্গে দিয়েছে আর তোর আমাদের record আছে কলকাতায় অনেক record আছে IPL খেলা প্রচুর record হতে পারে cup দুবার পেয়েছে কিন্তু record আছে প্রচুর IPL এর সেরা total একশো আঠাত্তর হু আর সর্বোচ্চ run মানে বিরাট কোহেলি র তো তাহলে সবার থেকে highest run IPL এ আগে কত বাংলা সে দিল্লি তে গিয়ে খেলতো মনে হয় সৌরভ গাঙ্গুলি player তাকে তুলেছে এই দিল্লির kipper টা নামটা ভুলে গেলাম যেন heavy খেলতো আগের দিন সেরা heavy একটা catch নিয়েছে বাংলার team ও বাংলার player বাংলার গর্ব দিল্লির team এ খেলে এই যে খেলা হচ্ছে চেন্নাই আর কলকাতা খেলাটা হচ্ছে আর যে team sold out এ যদি black এ ticket পাই তাহলে খেলা দেখতে যাবো তোকেও বলবো হ্যাঁ ticket যদি বেশি পাই সবাই মিলে একসাথে যাবো সৌরভ বলেছিলো একটা ছেলেকে নিয়ে black এ নাকি ticket দেখছি যদি দে দাম বেশি চাইছে যদি একটু অল্প তে পাওয়া যাই তাহলে একটু ভালো হয় খুব ভালো হয় ঠিক আছে বুঝল কি বললাম যাবো কিন্তু খেলা দেখতে ওখানে বিশাল মজা হয় কিন্তু আমার খুব ইচ্ছে আছে শোক ওখানে খেলা দেখতে যাবো একবার যাবো যাবো ইডেন এ যদি খেলা দেখতে না পাই date বাড়িয়ে এই বছর কলকাতা যায়না তাহলে ভারত পাকিস্তানের খেলাটা দেখতে যাবো যদি ইডেন এ পাই ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানেই ইডেন এ পড়বে পরে ঠিক আছে

যদি যাই দেখবি বিভোক্স ticket মানে পাবো না যেটা পাবো সেটাতেই যেতে হবে ঠিক আছে তোকে বলবো ভোরে দেব সেই দিন তোকে তোরা যা pack খাবি যদি হারিস তোরা আহ অবশ্যই তোরাও খেয়ে দিবি আমরা যদি হারি কলকাতা চেন্নাই বেঙ্গলরকে তো হারিয়ে দিলাম আর ওই দিকে তো গৌতম গাম্ভির বিরাট কোহলি আগের দিন হাল্লা কতো pack দিলো বিরাট কোহলি আরেক বারের IPL এ পাঁচটা half century করেছে ইয়ে নিকোলাস পুরান আগের দিন পনোরো ball এ পঞ্চাশ আর তোর কি বলে IPL এ মেন ক বলতো এখন প্রতিটা খেলাতেই fifty মারছে বলছে হতেও পারে না হওয়ার কিছুই নেই তবেই তো টাকার খেলা এই কি আর হারা match গুলো জিতছে এক একটা team বাজে খেলা ছি আর জন্যে আর support করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে ভাবি আহ ওরা জুয়া খেলবে আর আমরা support করবো নিজে নিজেরেই ঝামেলা করবো কি দরকার ফালতু এসব করে কোনো লাভ আছে যা বাদদে তারা যখন support করি এইজি এতদিন করে আসছি KKR করবো লড়বো জিতবো রে তাছাড়া কলকাতার একটা best record করে দিলো রিংকু সিং সর্বকালের শ্রেষ্ট শুধু IPL বলে না সারা cricket ইতিহাসে পাঁচ ball এ পাঁচটা ছয় সেদিন কেও কোনোদিন করেনি ঠিক আছে আর এমনিতেও অনেক ক্রিসলিন এর catch এটা একটা নতুন record করে দিলো যে ইতিহাস গড়ে দিলো রিংকু সিং ইতিহাস জয় রিংকু সিং এবছর কলকাতার team টা খুব একটা খারাপ করেনি ভালো team ই করেছে হম্ম আমার phone এ charge ও কম মনে হয় না বেশিক্ষন কথা বলতে পারবো battery low

কলকাতা কলকাতা কলকাতা KKR~KKR~KKR করবো লড়বো জিতবো রে ঠিক আছে হম মেন কথা কি বলতো আমরা দুবার cup পায় তাও আমাদের team মোটামুটি ভালোই খেলবে আশা করি এবারে তিনবার মনে হচ্ছে পাবেই এবার আমার মন বলছে আর জন্যেই আমাদের তো রাসেল আছে আমাদের hitter ও তো এখনো খাতায় খোলেনি এইবার তো সেই ভাবে ঠিক আছে খাতা খুললে তো সব ধুয়ে দেবে একবারে উম phone আর charge নেই রাখছি ঠিক আছে ভালো থাকিস তুইও চেন্নাই এর support র আমি কলকাতার support র দেখা হচ্ছে সামনে তেইশ তারিখ আদি semi final এ এমনি তেও দুটো করে খেলা পড়েছে একই group এ পড়েছি একবার আমাদের মাঠে একবার তোদের মাঠে কলকাতায় হবে একবার চেন্নাই এর মাঠে হবে আবার যদি semi final এ দেখা হয় তাহলে আরোই ভালোই হয় ঠিক আছে

আজকে আমি আমার একটা ভালো লাগার জায়গা যেটা তারাপীঠ। তারাপীঠে আমি যেতে খুবই ভালোবাসি। আমরা সেইবার তারাপীঠে গেছি। আমি আমার স্বামী আর স্বামীর একজন বন্ধু। তারাপীঠে যাওয়ার সময় তো খুবই ভালো উম রাস্তায় একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। আহ খাওয়া দাওয়া করে আমরা- আহ তারাপীঠের উদ্দেশ্যে উম রওনা দিলাম। তারাপীঠে যাওয়ার সময় আমাদের ওই গাড়িতে আহ ছয় সাড়ে ছয় ঘন্টা লেগেছিলো। সে আহ যাচ্ছি যাচ্ছি ভালোই- আহ খুবই আনন্দ করতে করতে গান চালিয়ে, গান শুনতে শুনতে, গল্প করতে করতে আমরা তিনজন আর সঙ্গে আমাদের যে চালক গাড়ি চালক সে ছিল। গল্প করতে করতে আমাদের উম আমরা আহ চলে গেছি। যাই হোক আমরা তারাপীঠে গেলাম। তারাপীঠে গিয়ে আহ সেদিন রাত্রে বেলা উম খাওয়া দাওয়া আহ হোটেলে খেয়ে সেদিন রাত্রেবেলা নিরামিষ খেয়েছিলাম, পুজো দেব। আমরা মন্দিরের সামনে একদম মন্দিরের সাথে একটা আহ উম ঘরে ঘর নেওয়া হয়েছিল। আহ হোটেলের ঘর যেই ঘরটায় আমরা ছিলাম, যেখানে জানালা খুললেই মন্দিরের ঘন্টা মন্দিরের উম চূড়া মন্দিরের লোকজন panda সব দেখা যাচ্ছিলো। যেটা আমাদের কাছে আমার কাছে খুবই ভালো লাগছিলো যে ঘুম থেকে উঠে পরের দিন সকালের কথা বলছি, সকালে ঘুম থেকে উঠে উম আহ উঠেই দেখলাম আহ মন্দিরে ঢং ঢং করে ঘন্টা বাজছে ভোরে উঠেছি একদম ঠিক চারটের সময়। আমাদের ইচ্ছেই ছিল যে ভোর বেলা পুজো দেব। যথারীতি উঠে গেছি স্নান টান করে, জামা কাপড় ছেড়ে আমরা আহ উঠে পুজো দেওয়ার উদ্দেশ্য উম উঠে হোটেল রুম থেকে দু পায়ের মধ্যেই আমাদের মন্দিরটা আহ আমরা নিচে নেবে panda দের কাছে আমাদের পুজো নিলাম। আহ পুজোর ফুল দিল~ ফুল বেলপাতা আমাদের যে টুকু উম যা মিষ্টান্ন দেওয়ার সেটা নিয়ে আমরা পুজোর উদ্দেশ্যে উম গেলাম। এবার উম পুজোর উদ্দেশ্যে আহ গিয়ে পুজোয় প্রচন্ড ভিড় থাকে মন্দিরে। যাইহোক আমরা ভিড় উম line এ দাঁড়িয়ে আমরা যেরকম করে পুজো দেবার পুজো দিলাম মায়ের কাছে রাখলাম, মা সবাইকে ভালো রেখো। আহ আমার ছেলের পড়াশোনা ভালো কোরো, সবাইয়ের ভালো কোরো উম সাথে তুমি আমাকেও দেখো, আমার সংসারকেও দেখো সকলের ফলে সবাইকেই উম কষ্ট দিও না। ভালো রেখো এখনো মায়ের কাছে সেটাই চাই যে কষ্ট দিও না ভগবান। যেন যেই পথে আমরা নেমেছি সেই পথেই আমরা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ সফল হতে পারি। আহ মায়ের নাম করলেই সত্যি এটা হয়তো আমরা আমি এখন বলছি কিন্তু মায়ের নাম করলেই মায়ের মুখটা, মার ওই অপরূপ মুখ যেটা চোখ বন্ধ করলেও তাঁকে দেখতে পাই আহ তারাপীঠ আহ কি বলবো তারাপীঠ আমার আবেগ। তারাপীঠের কথা বলতে গেলে উম

উম আহ তারাপীঠের মন্দিরের নিচে থাকে কিছু ভিক্ষুক যাদের আহ আমি আহ আমার আহ ছেলে যেরকম তাদের পয়সার থেকে তাদের কিছু খাবার মানে biscuit শুকনো খাবার সেগুলো দিতে পছন্দ করে আমরা আহ দিই যাদের দেখি তাদেরই খাবার দেওয়া হয়। উম আর্থিক নগদ কিছু শুকনো খাবার দেওয়া হয় মানে উম আমি পয়সাও দিই তাদের, যাইহোক পুজোটা দিলাম। পুজো দিয়ে নেমে আসলাম তাদের কিছু দিয়ে। আবার আমরা কিছু খাওয়ার দাওয়ার খেয়ে উম আহ তারপর সেইদিনই আমরা ফিরবো আহ উম হোটেলে খাবার দাবার খেয়ে সেখানে কচি পাঁঠার মাংস আমার উম আমার স্বামীর আবার খুব পছন্দের সেটা। আমরা কচি পাঁঠার মাংস এখানেই রান্না করে দেয়। সেটা আমরা রান্না করতে দিয়েছিলাম একজন ভদ্র মহিলা কে। তিনি রান্না করে দিয়ে ছিল আর আমরা সেই সেটা বাজার করে দিয়েছিলাম সকাল বেলা পুজোটুজো হয়ে যাওয়ার পরে- আমরা ওই মাংস, ছোট মাছ যেগুলা আমার স্বামী ভালো বসে সেগুলো রান্না করতে দিয়ে উম আমরা hotel room এ উম পরিষ্কার হাত টাত ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার কিছুক্ষন পরে খাবার টা নিয়ে এসে আমরা hotel room এ খেয়ে, ওই চারটে সাড়ে চারটে নাগাদ উম বের~ বেরোই। ওখান থেকে মাকে আবার প্রণাম করে বেরোই। হ্যাঁ এই ~এইবার হচ্ছে আসল কথা। বেরোই ভালোই মা ভগবানের নাম করে আমরা বেরিয়ে ছিলাম। সেই বার আমি যখন এই ঘটনাটা হয়েছে সেই ঘটনাটার সময় আমি উম আমার ছেলেকে উম ছেলে যায়নি আরকি ছেলে একজন বন্ধুর বাড়িতেই রয়ে গেছিলো ঘটনাটা হচ্ছে উম আমরা যেই গাড়ি চালকের সাথে গিয়েছিলাম সেই গাড়ি চালকটি অতি অভদ্র মানে তা আমাদের উম কথা বার্তা খুব বাজে ভাবে বলছিলো সে কিছু রাস্তা চেনেও না মানে তাকে বলতে গেলে সে আবার রেগেও যাচ্ছিলো এই ঘটনা টা সেই থেকেই শুরু আরকি যাওয়ার সময়ও সে আমাদের আহ যেটা ছ ঘন্টার রাস্তা সেটা

আহ তাকে বলছি যে আহ উম আমাদের দূরভাষের মধ্যে একটা আহ জায়~ জিনিস আছে যেটা~ যেটা দেখে দেখিয়ে আমরা রাস্তা তা নির্ধারণ করতে পারি সেটা তুমি চালিয়ে নাও চালিয়ে নিয়ে তুমি উম সেটা, সে সেটাও পারে না। মানে দূরাভাষের সে কিছুই জানে না। যাইহোক আমরা যখন ওইটাকে চালিয়ে আসার উম মানে তাকে বলেছিলাম যে তোমরা তুমি ওটা চালাও তাহলে আমরা উম ঠিকঠাক রাস্তা নির্ধারণ করতে পারবো সে দিক নির্দেশ করতে, করে দেবে আমাদের দূরভাষ। কিন্তু সে কিছুতেই রাজি নয়, সে বলছে আহ আমি লোকজনকে জিজ্ঞেস করে যাই। সে আমাদের ও যথারীতি আসার সময়ও উম ওরম ভাবেই দেরি করে। ঠিক হলো সে ভালো করে গাড়িটা কে উম আহ নিরীক্ষণা করে নেয়নি পরীক্ষা নিরীক্ষা করে নেয়নি, গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল- মাঝে~মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে উম তাতে তেল ভরেনি, আহ ঠিকঠাক দেখেনি যে তেল আছে কি না। এরকম ভাবেই আমাদের মানে খুবই খুবই কষ্টের মধ্যে আমরা অনেকটা দেরি করে করে এদিকে ছেলেকে বাড়িতে রেখে গেছি, সেই একটা চিন্তা। যাইহোক হঠাৎ করে হলো কি আমাদের গাড়িটা আহ আমরা আসছি কোলাঘাটে উম আমরা যথারীতি কিছু খাবার খেয়েছি। খাবার খেয়ে কোলাঘাটে আহ শোয়ার পরে আমরা হম কোলাঘাটে খাওয়ার পরে করে দিয়েছি হম Hello Hello হ্যাঁ সুকান্ত বাবু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর কী হচ্ছে? আপনি কেমন আছেন? এই চলছে আর কী হবে, এই যে COVID এর পরে school খুলেছে পুরো মাথা পাগোল করে দিচ্ছে, নিঃশ্বাস নিতে দিচ্ছে না। আর তোর কেমন চলছে সবকিছু? আমার চলছে তো সবকিছুই হলো, আচ্ছা আচ্ছা, পড়ালেখায় মন লাগছে কি শুধুই crush মারা হচ্ছে উম হ্যাঁ মন তো লাগছ উম school life এ তো অনেক কিছু করেছিলাম, তো এখন একটু miss করছি। ওটা তো হবেই, ওটা তো কিছু করার নেই, কেন কি ওটাই life আছে আর কি। তাহলে এখন কি হচ্ছে school life শেষ হয়ে গেছে? হ্যাঁ school life শেষ হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা তাহলে এখন কি college এ হ্যাঁ এখন college এ। আচ্ছা আচ্ছা তাহলে তুমি কোন school এ ছিলে বলতো? আমি হম হম আমি তো ভাজনা school এ ছিলাম। বাহ খুবই ভালো।

Sir দের সাথে সবকিছু সবরকমই চলতো, বাহ বাহ। অনেক sir কে জ্বালিয়েছি অনেকবার। বাহ বাহ এই টা করেছো দেখ এটাই তো ব্যাপার আছে, না করলে মনে কি করে থাকবে কি,

আর কি বলবো? আমারও সেই হচ্ছে college টা শেষ হয়েছে এবার চাকরি বাকরি ধরবো, কিন্তু ঐ college life টা একটু miss করছি। School life ও শেষ হয়ে গেলো college life ও শেষ হয়ে গেল আর বলোনা কোথায় cut মারবো কি করবো, এবার চাকরিত cut মারলে তো টাকা কেটে যাবে school life এ তো হ্যাঁ কিছু হতো না এরকম, এটাই আছে। কিছু করার নেই। এখন এই বাড়ি সামলানোর আছে, টাকা কামাবো, বাড়িতে দেবো, খাওয়া দাওয়া করবো আর কি? আগেকার মতো enjoyment আর নেই, আর সেই কোথায়? হ্যাঁ সে তো অবশ্যই হম আগে যে হারে মজা করতাম সেসব আর পাওয়াই যায়না সবকিছু, একদম না college life টা পুরোই আলাদা ও একদমই আলাদা, ঐ সব life আর পাওয়া যায়?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 আচ্ছা আচ্ছা honours করলে তো খুব ভালো হতো, degree র আরও বেশি value হতো, তাই না কি? হ্যাঁ সে তো অবশ্যই, না পাশাপাশি যদি কোনো কাজের ব্যপারেও দেখা যায় তার জন্য pass এ নেওয়াটা better মনে হয়।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

মানে college কতদূর বাড়ি থেকে অনেক দূর নাকি কাছাকাছিই আছে? বাড়ি থেকে বলতে গেলে এখান থেকে অনেকটাই দূর পরে যায় ধরো তোমার চল্লিশ kilometer এ পড়ে যাবে। চল্লিশ kilometer তাহলে আসা যাওয়া? Train নাকি bus সবরকমই থাকে বাড়ি থেকে bus আছে bus থেকে train train থেকে আবার ওখান থেকেই কোনো রকম ছোট রকম কোন গাড়ি টোটো ফোটো এরকম কিছু চলে যায়। হম ওটাই ব্যপার একটু একটু হ্যাঁ একটু long ব্যপার আছে খুব tought হয়ে যায়, কিছু করার নেই কিছু করার নেই, করতেই হবে। হ্যাঁ College সব জায়গায় সবসময় তো হয়না college আমাদের school এর মতো তো আর college টা কাছাকাছি থাকে না একটু দূরত্ব থাকে হম তার জন্য এটা হয়, এটাও ঠিক কথা সবকিছু কাছাকাছি থাকলে হয় নাকি হম কিছু করার নেই করতেই হবে adjust এটাই life তাহলে কি মানে session চালু হয়ে গেছে college এর? হ্যাঁ এখন college start আছে এখন continue করা হচ্ছে। আচ্ছা আচ্ছা College করলে কি হবে তার সঙ্গে দেখো কাজ বাজ যদি হয় তাহলে সঙ্গে কাজ বাজ করো হ্যাঁ ঐ তো কাজ তো পাশাপাশি দেখছি কাজ করছি অল্পকিছু।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 এবার তো বাবা মা দেবে না, হ্যাঁ হ্যাঁ এবার তো বলবে নিজে খাটো নিজে নাও হম আবার ব্যপার এটাও আছে নাকি যদি না এখন খাটো তাহলে কি করে শিখবে? এটাও তো ব্যপার আছে। হ্যাঁ। না না ঠিক আছে একদম ভালো আছে হম তাহলে college এ মানে কি directly admission হয়েছে নাকি party বাটি through হয়েছে? না party ফার্টি থেকে না direct online যেমন হচ্ছে কি form fill up হয়, প্রথম যেমন হচ্ছে certificate দিয়ে form fill up করতে হয় তারপরে checklist এ নাম আসে। তারপরে নাম আসার পরে তেমন form মানে payment করতে হয়, cash কিছু payment করতে হয় online থেকে, তারপরে সেখানে গিয়ে verification হয়ে ভর্তি হওয়া গিয়েছিল। হম না না এটাই ঠিক। এখন তো এরকমই system এ বেশি করে দিয়েছে, এখন online system করেছে, এখন আর তো আগেকার মতন আর নেই সেখানে গিয়ে লাইন দিয়ে থকতে হবে, হম এখন সব online থেকেই সবকিছু হচ্ছে।

TMCP রা টাকা খেয়ে admission করাচ্ছিল সবকিছুই হচ্ছিল, এটা ঠিক কথা নাকি এখানেও হয়েছে নাকি? হতে পারে এরকম কিছু। মানে এইখানে এইরকম না তো? না এরকম কিছু হচ্ছে না আমদের এখানে, চলো মানে টাকা দিয়ে হয়নি না tension free থাকো তাহলে tension করতে হবে না, না না না আর যারা হচ্ছে কি অনেক সময় কি বলতো ভর্তি হতে পারে না মানে late করে form fill up করে বা,